ব্যাগ দোকান আছে। এখানে ব্যাগ বিক্রি হচ্ছে।

স্টেজ নীল কালার পর্দা দেওয়া তিনটে মেয়ে বসে-এ নাচ ছে-এ ।

নীল কালার চুড়িদার পরে একজন হলুদ কালার চুড়িদার পরে একজন নীল কালার চুড়িদার পরে একজন--